হ্যাঁ job -এর ব্যাপারে ভবিষ্যতে দরকার হলে আরো আলাপ হবে চাকরির ব্যাপারে ইনশা। আচ্ছা ভাল থাকো ।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

হ্যাঁ বেশ ঠিক আছে।